পেট্রোল পাম্প -এর মধ্যে অনেকগুলো গাড়িও দেখতে পাচ্ছি।

অনেক আছে । স্কুল এর সামনে পাঁচিল ও দেওয়া আছেপাঁচিলটির কালার হলো সবুজ কালার পাচিলের মধ্যে সাইড এ একটা গেট ও দেওয়া আছে।

সব বাস গুলি এক সাইড এ দাঁড়িয়ে আছে এবং সাইড এ একটা ও দেখতে পাচ্ছি ব্রীজ টাও খুব সুন্দর লাগছে।

খুব সুন্দর ভাবে শ্বেত পাথর দিয়ে ডিসাইন করেছে এবং বিল্ডিং এর নিচের পাঁচিল টা খুব সুন্দর।

লাইটিং -টা অসাধারণ পুরো জায়গাটাই খুব সুন্দর লাগছে ।

সামনে একটা বড় রোড দেখতে পাচ্ছি । রোড টা অনেকটিই বড় এবং রোড টি দেখে মনে হচ্ছে এটি একটি গ্রামাঞ্চলের রোড । সামনে এক অনেক বাড়ি ও দেখতে পাচ্ছি বাড়িগুলি --